সূত্রে জানা গিয়েছেন এগারো কিলোমিটার রাস্তার জন্যে প্রায় ন কোটি টাকা বরাদ্দ হয়েছে

পাঁচেক ধরে রাস্তায় বেহালা ছিল বহুবার প্রশাসনের কাজ আবেদন করে মাস দুয়েক আগে রাস্তা তা তৈরি শুরু হওঁই কয়েক কিলোমিটার কাজও হয়েছে সেই কাজ করা হয়েছে বলে অবরোধকারীদের অভিযোগ যাত্রার হিয়াক নগর এই রাস্তা দিয়ে এক~একাধিক গ্রামের কয়েক হাজার মানুষ জাতাজাত করেন এতদিন রাস্তার দুবে বেহাল ছিল দিয়ে রাস্তা তৈরি হলে কয়েক মাসের মধ্যে আবারো রাস্তার বেহাল হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে এক দিনের অবরোধ হলো তাম্বলে তাঁরা জানা অবরোধের মধ্যে রাখো কুল, দোকান মন ভক্ত অভিযোগ রাস্তার কাজ দিয়ে মনে হচ্ছে ও কম আমি ভীর দিয়ে তৈরি করা হচ্ছে রাস্তার রাস্তার অংশ ভেঙে হাতে পিচ উঠে এসে এখন যদি রাস্তায় এই অবস্থা হয়ে তার হলো ভারী যানবাহন চলে মাসখানেকের মধ্যে বেহালা হয়ে যাবে রাস্তার নির্মাণ হয়ে বলে মানছে, প্রদ্য নগর পঞ্চায়েতের প্রধান শ্রী প্রসাদ বন্দপাধ্যায় তার কথা, রাস্তা পিচ হাতে উঠে যাচ্ছে তবে রাস্তায় অবরোধ করে সব তার সবসার সমাধান, দাবি ঠিক নয় সরকারী টাকায় রাস্তা হচ্ছে নির্ময় মনের রাস্তা তৈরি করে ভাবে এই বিষয়ের পূর্ত দর্পদ ব্লক ও জানা প্রশাসন জানান হচ্ছে আধুনিক কারীরা নারচিল আহ মদের সময় নিয়ে রাস্তা তৈরী করা হচ্ছে বিষয়টি নিয়মিত দেখছেন

রাস্তার দোকান ও অংশে বাজে কাজ হলেও ভেঙে আবার নতুন করে করে করা হবে বাড়ি থেকে পালানো পাঁচ জনকে নানা ভিড় ডোন দেখে কলকাতার রাস্তাঘাট চিনেছি ~চিনেছিল এই পরিবারের পাচ কিশোর থেকে কলকাতায় দেখা ঘোড়ার স্বাদ জাগে তাদের ইচ্ছা পূরণ করতে বুধবার বিকেলের মালদহ স্টেশন এসে রাতের দিকে কলকাতার মুখে একটি তারা চড়ে বসে বললে অভিযোগ তোদের সাত আট সাত আট মিনিটের ট্রেন কলকাতায় ঢোকার ঢোকার অনেক আগে রেল বাহিনী বা হাতে ধরা পড়ে যান পাঁচজন বৃহস্পতিবার সকালে বর্ধমানে হাতে তাদের তুলে দেওয়া হচ্ছে এই দিন দুপুরে শিশু কন্যা কমিটির পুলিশ ও আরও সুরে জানা গিয়েছে বুধবার বিকেলে দশ থেকে চোদ্দ বছরের বয়সী তিন কিশোর ও দুই কিশোরী বাড়ি থেকে পালিয়ে মালদহ স্টেশন, এসে পৌঁছে, প্রত্যেক এর কাছে ইস্কুল, ব্যাগ ছিল বর্ধমানের কর্ণধারে অভিজিৎ বললেন স্কুল স্কুল ব্যাগের স্কুল ব্যাগের জমা, কাপড়, জামা, কাপড় ছিল তবে কাছে টাকা পয়সা, বিষয় ছিল না ছেলের মেয়ে গুলিকে মেয়েগুলিকে মেয়েগুলিকে তারা তার জানিয়েছেন? কলকাতায় নানা ছবি দেখে সেখানে যাও সখ জেগেছিল বেশ কয়াক দিন ধরে

মালদহ স্টেশন এ পৌঁছে ছিল তারা বুধবার মাঝরাতে কাটিয়ে ওই পাঁচজনকে উদার করে এই দিন বেলা এগারোটা নাগাদ হাতে

মাটির নিচে তাদের জেলা সদরে মাটির তলা দিয়ে কেবলের মাধ্যমে সব বাহনের ব্যবস্থা করতে চলেছে সিউড়ি পৌরসভার দূরত্ব কাজ শুরু হচ্ছে বলেই সবার সূত্রে খবর

চলেছেন এই বলে মত পৌরসভার পৌরসভার সূত্রে জানা গিয়েছেন কিছুদিন আগে এই নিয়ে জেলার প্রশাসনের বৌঠো হয় সেখানে শহরে সমস্ত বিদ্রোহের তার মাটির তলা দিয়ে নিয়ে যাওয়া পরিকল্পনা করা হয় পৌরসভার সূত্রে জানা গিয়েছে জেলার প্রশাসনের নির্দেশ মত সিউড়ির শহরে বাজার স্টেশন মোম থেকে হাসপাতাল মোর অনেক দিক অনেক অন্যদিক রেসিপি মোর হয়ে জাতিও সড়ক সংযোক স্থল পর্যন্ত পৌরসভার পক্ষ থেকে বিরুদ্ধের তারের ব্যবহার করা হয় হবে হ্যা নমস্কার দাদা, আমি সঙ্গীতা বলছিলাম Kotak Mahindra Bank থেকে. দাদা আমাদের কাছে খবর এসেছিলো যে আপনি উম একটা গাড়ি কিনেছেন নতুন তো এটা কি সত্যি? দাদা দেখুন আমাদের bank থেকে আপনার গাড়ির টাকাটা মানে দেওয়া হয়েছিল আমাদের গাড়ির শোরুম থেকে আপনি যেখান থেকে কিনেছিলেন সেখানে তো আমরা ঐখান থেকে খবর পেয়েছি তো দাদা বলছিলাম যে আপনি তো নতুন নতুন গাড়ি কিনেছেন আপনার তো একটা ভয় থাকতে পারে যে আমার গাড়ির ক্ষতি কিছু না হোক আমার গাড়িতে কিছু দাগ টাগ না লেগে যাক আমার গাড়ি যদি এখন আপনার গাড়ির চাকার যদি কিছু অব খারাপ হয়ে যায় আপনাকে অনেক টাকা খরচা করতে হবে আপনি তো এই কিছুদিনের মধ্যে এতো টাকা দিয়ে একটা গাড়ি কিনলেন আপনার তো আশাকরি একটা ভয় থাকবে. হুম তো আপনা আমরা মানে আমি

হ্যাঁ তা বলছিলাম যে আমি যে শাখায় কাজ করি সেই শাখাটাতে আমার কাজ হচ্ছে উম গাড়ি নতুন গাড়ি যারা কেনে তাদেরকে বীমা করানো তো আপনি কি ইচ্ছা আছেন?

দাদা আমি কিন্তু সিউড়ি থেকে কথা বলছি ঠিক আছে? তা আশাকরি আপনি চিনবেন সিউড়ি. তো আমরা যেটা করবো হচ্ছে আপনাকে তিন মাস অন্তর অন্তর উম তিন হাজার পঁচাত্তর পঁচাত্তর টাকা করে জমা করতে হবে ঠিক আছে? এটা আপনার জমা হবে দু বছরের জন্য. এখন আপাতত এখন দু বছরের জন্য করতে হবে তারপর যদি আমরা সেই রকম দেখবো যে হ্যাঁ আপনার গাড়ির মানে খরচা সেইরকম বেশি হচ্ছে বা কিছু

হ্যাঁ হ্যাঁ দাদা হ্যাঁ দাদা আমরা দু বছরের মতো প্রথমে নেবো আপনার কাছ থেকে বীমা করাবো তারপর দাদা যদি দেখবো যে হ্যা আপনার দু বছরের টাকা যেটা জমা হচ্ছে তার অনুসারে আমরা যেইটুকু যা হিসাব করে আমরা হিসাবপত্র যেরকম যা করে দেখবো যে হ্যা আপনার গাড়ির খরচা বেশি হয়েছে বা কিছু তারপর না হয় আপনার কাছ থেকে সেরকম করে আবার নতুন করে বীমা করানো হবে. আপনি কি ইচ্ছুক? আমাদের যেই showroom এর সঙ্গে কথা বলা হয়েছে এবার ওই showroom এর যা যেরকম বিভিন্ন বিভিন্ন গাড়ি পাওয়া যাবে প্রত্যেকটা গাড়ির উপরে আমাদের বীমা হবে.

তিন হাজার পঁচাত্তর টাকা. দেখুন দাদা এটাতে টাকা পাওয়া কিছু হয়ন টাকা পাওয়া যায় না ঠিক আছে? আমাদের গাড়ির বীমা মানে হচ্ছে যে ধরুন আপনার কোনো গাড়ির কিছু অঘটন ঘটলো তাহলে আমরা সেই তার মানে আমাদের ঐখান থেকে টাকাটা থেকে আপনার গাড়িটাকে মানে ঠিক করানো হয়. বুঝতে পারছেন? না আপনি যদি গাড়িটা বিক্রি করে দেবেন বা কিছু তা আপনি চাইছেন যে মানে ওই গাড়ি বিক্রি করে অন্য গাড়ি নেবেন তার তখন আপনি আমাদের এখানকার বীমার টাকাটা যেটা থাকবে সেই টাকাটাকে যোগ দিয়ে আর মানে নিয়ে আর আপনি আরো অন্য অন্য টা মানে আরো অন্য কিছু টাকা যোগ করে আপনি নতুন একটা গাড়ি নিতে পারবেন. হ্যা ঠিক আছে দাদা আপনাকে আমি বিস্তারিত ভাবে বলে দিচ্ছি আপনাকে আপনার নতুন গা~ গাড়ির কাগজ দিতে হবে তার মানে এক এক একটা করে ছবি বের করে ঠিক আছে?

আপনার প্য~ প্য~ pan card এর photo

হ্যাঁ দাদা আমাদের এই bank এর এখানে নিয়ে আসবেন আপনি আমরা সব কাগজপত্র দেখাশোনা করবো আমাদের লোক আপনার ওই গাড়ির showroom এ যাবে, গাড়ির showroom এর গিয়ে ঐখান এ কথা বলবে ঐখান থেকে যখন কাগজপত্র আমাদের কাছে চলে আসবে তখন আপনার বীমাটাকে এগিয়ে নিয়ে যাওয়া হবে. অবশ্যই অবশ্যই দাদা আপনার গাড়ির যা মানে দুর্ঘটনা যা হোক না কেন আপনার গাড়ির হালকা কিছুই মানে হালকার মধ্যেও যদি আপনার গাড়ির কিছু হয় তাতেও তাহলে আমাদের ওই বীমার উপর থেকে টাকাটা আপনার গাড়ির দেওয়া হবে. আপনি বুঝলেন না দাদা দেখুন আপনার গাড়ি যখন একটা কিছু আপনি ধরুন এই রাস্তায় যাচ্ছেন আপনার গাড়িটা মানে ভুল করে এ এ কোনো কিছুতে ধাক্কা লেগে আপনার সামনের light টা ভেঙে গেল ঠিক আছে? এবার আপনাকে তো ধরুন আপনার তো হাতে সেই মুহূর্তে টাকা নাও থাকতে পারে তো আপনি এবার আপনাকে তো গাড়িটা যতই হোক ঠিক করাতে হবে ধরুন ওটা আপনার রোজের মানে আসা যাওয়ার একটা মানে খুব দরকারি জিনিস তো আপনার হাতে সেই মুহূর্তে যদি না টাকা থাকে তো আপনি আমাদের showroom নিয়ে যাবেন আমাদের ঐখানে গাড়িটা ঠিক করে দেওয়া হবে আর আপনার যত মানে যতটুকু যা টাকা লাগছে সেটা আমাদের ওই আপনার ওই বীমার ওখান থেকে কেটে নেয়া হবে. আমরা দাদা আপনাকে একটা কার~ card বানিয়ে দিয়ে দেব.

আপনার নতুন গাড়ির কাগজপত্র.

তারপর আপনি হ্যা তারপর আপনি গাড়ির টাকা কিভাবে দিয়েছেন online এ দিয়েছেন না হাতে cash দিয়েছেন যেটা দিয়েছেন সেটার একটা কাগজ.

দ্বিতীয় হচ্ছে হ্যা তৃতীয় হচ্ছে দাদা আপনার aadhar এর ছবি হুম চতুর্থ হচ্ছে আপনার pan card এর ছবি আর আপনার পঞ্চম হচ্ছে আপনার দু copy passport size এর ছবি. না না দাদা আপনার aadhar card এই সব কিছু আমরা কোন মানে সব তথ্য পেয়ে যাবো. আপনি দাদা আমাদের showroom থেকে মানে আমাদের যে showroom এর সাথে কথাবার্তা হয়ে আছে হ্যা ঠিক আছে? তা আপনি ওই showroom থেকে যা নিতে পারেন আপনি যদি দু চাকা নেবেন তিন চাকা নেবেন চার চাকা নেবেন যা নিতে পারেন. হ্যা দাদা আমাদের ওই showroom এর সমস্ত গাড়ির বীমা আমিই করি.

হ্যা দাদা আপনি একবার আসবেন আপনি এখানে দেখে যাবেন আপনি আমাদের যে উমম মহাশয়রা আছেন ওনাদের সাথে কথা বলে নেবেন আপনার যেটা সুবিধা অসুবিধা মনে হয় আপনি করা করবেন কি করবেন না সেইসব কিন্তু অবশ্যই একটাবার কথা বলে বিস্তারিত ভাবে জেনে নেবেন ঠিক আছে?

না দাদা সেটা আমি বলতে পারছি না আমাদের যে মহাশয় আছেন ওনার সাথে আগে কথা বলে নেবেন, আপনার কি সুবিধা মনে হচ্ছে কি অসুবিধা আছে ওনারা আগে সব ভাবে মানে আপনার ধরুন আরো কোনো উম পুলিশের কিছু আছে কিনা এই সবের ব্যাপারগুলো আগে

হ্যাঁ, দাদা হ্যাঁ আপনি আসবেন, আপনি আপনার সঙ্গে কথা হবে আমাদের showroom এর যে মালিক আছে ওনার সঙ্গে কথা হবে ওনার কাছ থেকে আগে আমরা জানবো হ্যা আপনি সত্যি ওনার কাছ থেকে কিছু নিয়েছেন কি নেন নি আপনার কাছে কাগজপত্র দেখবো আপনার পুরো টাকাপয়সা দেয়া হয়েছে কি হয় নি সেগুলো আগে আমরা সব মানে দেখাশুনা করে ঠিকঠাক কথাবার্তা বলেই আমি আমরা আগে এগুবো. দেখুন দাদা যদি সেইরকমও হয় তাহলে সেরকমেরও অনেক ব্যবস্থা আছে.

তখন না হয় আপন হ্যা তখন না হয় আপনাকে টাকাটা একটু হয়তো বেশি দিতে হবে বা একটু কম দিতে হবে এবার আপনার যেটা আপনি বললেন যে EMI এর কথাটা এবার EMI টা আপনার মাস এ মাস এ কত কি চলছে কি চলছেনা সেটা আমরা জানি না আর আমাদের কে জানাবেন ও না ঘর র কি বলে

না না দাদা আমাদের এই গাড়ির বীমার জন্য আমাদের টাকাটা এটা মানে একদম এটাই মানে এক একই টাকা. হ্যা আর কিছু অসুবিধা আছে দাদা আপনার? হ্যা ঠিক আছে দাদা অবশ্যই আপনি যখন ই হয় আপনার যখন সময় হয় আপনি অবশ্যই আসুন আর একটা দাদা যেটা বলার ছিল ধরুন আপনার উম পরবর্তীকালে যদি মত মনে হয় যে আপনার তো মত হতেও পারে যে আমি এই গাড়ি নেবো না আমি অন্য একটা গাড়ি নিতে চাই

আপনার যেই গাড়িটার সে সেই টাইম মানে সেই সময়ের মধ্যে যে দাম থাকবে সেই গাড়ির দামটা আর আমাদের এই বীমার এখান থেকে আপনার অর্ধেক টা টাকা আমরা এখান থেকে বিনামূল্যে আপনাকে দেব.

হুম হ্যা হ্যা দাদা আপনি অবশ্যই আপনি করতে পারেন, আপনি দু বছর কেন আপনি পাঁচ বছর পরও করতে পারেন কিন্তু দাদা একটাই কথা পাঁচ বছরের টাইম মানে পাঁচ বছর যখন হবে আপনার গাড়িটা সেই টাইমটাতে সেই সময়টাতে আপনার গাড়িটার যেই দামটা থাকবে সেই দামটাই কিন্তু আমরা ইয়ে করবো তার বেশি কিন্তু আমরা দিতে পারবো না. hello আপা কেমন আছো হ্যা ভালো আসি আপনার কি খবর বলেন আমার খবর ভালোই চলছে office বাড়ি office বাড়ি এই হচ্ছে আমার জীবন মোটা মুটি আমার জীবন কাজের মধ্যে ডুবে গেছে আমি কাজ ছাড়া আর কিছু বুজছি না আজ কাল office থেকে ফিরি ফেরার পরে সকাল বেলা ঘুম থেকে উটি খাই দায় চান করি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 আমার জীবন শেষ হয়ে গেছে আপা আমি আর কি বলবো আমার মানে সব স লোকে বলে সরকারি চাকরি বটে কিন্তু সরকারি চাকরি যে সরকারি চাকরিও যা জ্বালা আছে না ওহ জ্বালা যা জ্বালা ছ ঘন্টা ছ ঘন্টা আমার besecale চার ঘন্টার কাজ আমি আট ঘন্টা deauty করি আমি double deauty করি তার জন্য আমাকে মাইনে দেয় না হ্যা তাই আমি free তে খেতে দিয়ে আসি আজ সকাল বেলা পোনে বারো টার সময় office এ গিয়েছে আমার এগারো টার সময় যাওয়ার কথা আমি গিয়াছি পোনা বারো টার সময় হু কেন কারণ আমি সকাল বেলায় উঠে exeparemant করছিলাম কি exeparement করছি লাম বাড়িতে কিভাবে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

তলাটা একটু কড়কড়া হয়ে গেছে সেই thrune crust me pezza যেমন খেতে হয় না হু ওই রকম খেতে হয়ে গিয়েছিলো দেকলাম বেশভালোই লাগছে তো সেটা দেখা যাই কি সেটা দেখা দেখি আমার বরের আবার শক জাগছে সে আমারে বলছে যে আমাকেও করে কোরিয়া দাও তার টাও আবার করতে গেলাম তার টা দেখা দেখি আমার শাশুরি মা বলছে আমাকেও একটা করে দে আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে পরে এই রকম করা যাবে তাহলে বললাম তাই সই বলে আমার শাশুরি মায়ের টাও শুরু করলাম সেই করতে করতে আর সময় হয়নি তার পরে আমার টিফিন বানানো হ্যান তান

ও আপনাদের ওফ যা কিছু কোই না লেট গেলে কিছু বলে না office এ ওই প্রথম দু দিন একটু চিৎকার করছিলো হু একটু বকাবকি করেছিলো তারপর দেখলো যে একে বলে কোনো লাভ নাই এ নিজের মতোই আসবে তাই একে ছেড়েই দাও ওর যখন আসার তখন আসুক দাম লইয়া কথা না দাম তা তো কোরিয়া দেন আপানি হুম সেটা ঠিক কিন্তু ওই আজকে আমাকে বললো যে আমি নাকি বড় বড় ফাঁকিবাজ আমি বললাম ঠিক আছে কোনো অপ্পত্তি নাই ফাঁকিবাজ ই হয় কিন্তু কাজ টা তো করছি আপ্পনাদার হু বললো হ্যা তা করেছো ঠিক আছে তার মধ্যে যদি আমি ফাঁকি মারি তো আপনাদের আপ্পত্তি কোথায় হ্যা সেটাও একটা ব্যাপার হ্যা তাই তো হ্যা আপনার এই recipe তো একটু আমাকে শুনাই লান না আমি ঠিক করা শুনতে পাইলাম না আরে আমাদের বাড়ি তে কি হয় ময়াম দিয়া ময়দা মাখা হয় সকাল বেলা তো আমারদের normal আমাদের রুটি আটার রুটি হয় না আমাদের ময়দার রুটি হয় সকালে হু তো এবার ময়দা রুটি যখোন করা হয় তখন সেটা ময়াম দিয়া করা হু হু হয় তো রুটি টা নরম হয় একদম খুব ভালোখেতে লাগে তো এবারে আজ সকাল বেলা হয় কিছু একটা তরকারি তো সঙ্গে থাকে আজকে আবার তরকারি করে নাই আমার শাশুরি মা তো আমি ভাবছি মিষ্টি ছিল যেহতু আমি তো আবার মিষ্টি তো খাই না তো রুটি দেখে আমি ভাবলাম কি করবো কি করব কি এমন করলে খেতে ভালো লাগবে রুটি টা তো তখন আমার মনে পড়লো আমার ঘরে cheese আছে আর cheese টা দিয়া আমি মোটা মুটি নিয়ে এলাম তারপর দেকলাম ধনেপাতার চাটনি ও আছে আর সস ও আছে তো আমি দুটো mix করি আর খুব সুন্দর একটা সস আর combination হয়ে গিয়া ছিল

চাপা দিয়া দিয়েছে হা ওই দু তিন মিনিট আর জন্য রেখেছি দেখলাম cheese হটাও melt হয়ে গেল আর রুটির তোলা টা একটু কড়কড়া হয়ে গেলো cruast এর মতো একটা develop করলো

আমার আমি ও তো বইরে সে রকম বেরোতে পারি না মাঝে মাঝে আমার ও খুব শক জাগে আমিও উট পাঠাং হারকার করতে থাকি আর কি এই ভুল ভাল করতে থাকি আমি একবার জানেন একবার করছিলাম ছোট বেলায় তখন সবে সবে রান্না শিকতাছে খুব intrast রান্নায় আমার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 আপেল আর পায়েস খাওতো মানে আপেল সেদ্দ করে খওয়া তো আমি আপেল যদি সেদ্দ করে খাইছে আমারে তা আপেল এর সঙ্গে পায়েস হইবে না তো আমি ভাবলাম আপেল এর নিশ্চই পায়েস হইবো মা আমারা বাবাকে কইছে বাবা বড় বড় এনেছে মিষ্টি মিষ্টি আপেল তো বাবার যা ইচ্ছা হয়েছে তাই এনেছে তা আমি এবার মিষ্টি আপেল গুলো ছুলেছি বালি বালি আপেল গুলো হয় না হ্যা হ্যা হ্যা হ্যা হ্যা হ্যা হ্যা যখন দু চারটে slice খাইয়েছি দেখছি খুব মিষ্টি এই ভাবছি আপেল আর পায়েস একদম খির হইছে এইবার মা বাড়িতে নাই মা থাকলে তো এসব করতে দিতো না এবার মা নেয় আমি একেবারে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 এবার আপেল এর পায়েস মা খুব সেদ্দ করে খাওয়াতে এবার আমি মা কে আপেল এর পায়েস খাওয়াবো, মা খুব তারিফ করবে অরে বাস হা হা ঐটা তুমি সেদ্ধ করবে করা পরে এবার দুধ টা খুব জাল দিয়ে জাল দিয়ে একটু সময় নিয়েছি নিয়ে ঘন হয়ে গেছে এবার ওর মধ্যে আবার আপেল গুলো কে দিয়ে দিয়েছি এবার করছি কি আপেল গুলো কে দেওয়ার সাথে সাথে খানেক খানেক এবার করা দেখতেছি দুধ ফাটিয়ে এবার আর কি সানা কাটতেছি হা হা হা সানা কাটছে মানে আবার এবার আমি দিয়ে দিয়েছি আরো একটু

আর কি হলো এইবার ইটা ও এইবার তখন আমার মনে হলো যে ওআপেল এ তো Malic acid থাকে হা হা হা এইবার আমি

হা হা ওদের কে আমার বোন কে দেখ আমি দিদি হয় তোরে খাইতে হবে কিন্তু নাহলে কিন্তু মা আমারে হা হা তোকে খাইতে হবে ওদের কে রীতি মতোন খুন্তি হাতে লইয়া খাইয়েছিলাম আমি হা হা ওরা পালিয়ে যেত আমি আর খাবোনা খাবোনা এই বলে করতে থাকতো মানে ওইটা আমার প্রীতি মানে আমার বন্ধুরাও শুনছে মানে সবাই যত তো বন্ধুর বাড়ি তে আমাকে নামে পরিচয় হয়ে গেছে আপেল এর পায়েস আইছে ভাবো হা হা হা তো ওদের কাছে আমি গল্প টা পরেছিলামতো ওরাও বাড়ি তে গিয়ে পড়ছে না আপেল এর পায়েস আইছে এই রকমই নামে আমি আমি ও চেষ্টা করবো আপেল এর পায়েস বানানোর দাড়াও তোমার আপেল এর পায়েস বানানোর চেষ্টা করবো আর এখন আমি আমার ছেলেটাকে আপেল সেদ্ধ করে করে খাওয়াই খা বাবা খা অরে আবার মাঝখানে আমি তো এইবছর গোয়া গিয়েছিলাম তোজোড়িতে ঘুরতে তো আমার অরে খুব মজা করছিলাম তো এবারে আগের বছর এর মোটামোটি প্ল্যান হয়েছিল যে যাওয়া হবে অনেক তাড়াতাড়ি টিকেট কেটে নেওয়া হয়েছিল তো তার মাঝখানে আমার খুব শখ জেগেছে যে তিন মাস বাকি আছে ডাইয়েট করবো ডাইয়েট করবো তো একটু রোগা হয়ে একদম সুন্দর সুন্দর ড্রেস পরে গিয়ে যাবো গোয়া ঘুরতে যাবো তো এবারে ডাইয়েট ডাইয়েটইসিয়ান এর সঙ্গে consult করেছি আটশো টাকা দিয়ে consult করেছিলাম আমি হা হা হা ভাবছিলো আপনারে আটশো টাকা দিয়ে কোই গেছিলেন আটশো টাকা দিয়া আমি consult করেছিলাম আট কেজি ও কমে নাই আটশো টাকা টা পুরো জলে চলে গেছে আঃ consult করে ছিলাম আটশো টাকা দিয়া বলে ছিলাম পনোরো কেজি কমাবো তিন মাসে পাঁচ কেজি পাঁচ কেজি করে কমাবো ও বাপরে আপনার কি মানে আপনার কি কি বলবো আমার মুখে আসিতেছে না পেটে আসতাছে আপনি তিন মাসে কিনা কমাবেন পনোরো কেজি আপনি নির্ঘাত ওই youtube chanel গুলো দেখছিলেন নাহলে আপনার মাথায় এই সব ভুত চাপতো না না না এইসব ভুল ভেবোনা এর জন্য হয়েছে চাপ ছিল কারণ ও consult নাকি ও এতো তাড়াতড়ি ওয়াইট লস হয়েছে যে ও আমাকে বললো consult করে দেখ মেয়েটা বেশ ভালো তো আমি consult করা শুরু করলাম ওর ব্যাপার তা কি হচ্ছে জাস্ট ডাইয়েট করেই কমে যাচ্ছিলো আমার ক্ষেত্রে সেটা হয়নাই আমার ক্ষেত্রে আমাকে ডায়েট করতে হতো প্লাস এক্সারসাইজ করতে হতো এবার ডাইয়েট করে নেবো কিন্তু এক্সারসাইজ তো আমার দ্বারা হবেনা হয় ওই একটা জিনিস আমি করছি করতে পারেনা খুব কষ্ট হয় এক্সারসাইজ আমি পারিনা বহু কষ্ট কর জিনিস তো আমি বহু চেষ্টা করে ছিলাম এ কিছুতেই কিছু হলোনা যাইহোক আপু আপনার হয়েযায় তারপর আমি আপনাকে গল্প সুনাইবো exercise নিয়ে আমার husband এর সঙ্গে কি ঝামেলা হয়েছিল একবার

তো তার মধ্যে একটা ছিল হোচ্ছে otes-omlet আচ্ছা otes-omlet বানানোর recipe সেইটা বেশ ভালো ছিল খেতে এত দারুন এত মজা খেতে হতো জিনিসটা হু যে সেই জিনিস টা আমি একবার মানে বাড়িতে বানিয়ে আমি নিজে খাচ্চিলাম তো বাড়ির সবাই একটু চেকেছে হু চেকে বলে ও বাবা কি মজা খেতে সে একদিন

তবে আমি আপনাকে recipe টা দেবো খুব ভালো খেতে আপনি বাড়ি তে বানিয়ে সকাল বেলায় tiffin হিসাবে খেতে পারেন নাহলে ওই আপনার দাদা কে মানে husband কে আপনার husband কে আপনি tefin ও বানিয়ে দিতে পারেন খুব মজা খেতে আপনার ছেলে ও খেতে পারবে হু হু একদম healthy জিনিস ওই otes কে otes কিনে otes কে আবার গুঁড়ো করে তাতে দুটো ডিম দিয়া তারপরে ওই একটু টক দই দিয়া হ্যান তান ও আপনাকে আমি recipe টা পাঠাবো সবজি টবগী দিয়া বেশ ভালো বেশ মজা খেতে হয় জিনিস টা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 সেই গুলো বানাইয়া খাইছিলাম আমিও তো যখন আমার ইচ্ছে করতো না তো আমি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 দুধ দিয়া খাইতাছি drifood দিয়া খাইতাছি একদিন আমি ভাবলাম ডিম দিয়া খাই তো একদিন আমি otes টাকে ওই একটু ভেজাইয়া ওর মধ্যে সবজি হু ভালো করে করে ওর মধ্যে পিয়াজ কাঁচা লঙ্কা টমেটো তারপরে ডিম এইরকম করে ক্যাপসিকাম মানে মোটা মুটি আমার মাথায় ভুত চাপে না এসব রান্না ব্যানার আমি ঠিক থাকি না তার পর দিয়া আর ছোট ছোট